দেখ তাও একটা কথা বলি, এটা মানে movie টার থেকেও বড়ো কথা Christmas আসছে, Christmas এ আবার Sunday পড়েছে, আবার কলকাতা আছে সবাই তো যাবেই। সেটা তোর আফতার না দিয়ে হ্যাঁ, সেটাই সেটাই, এটা আস্তাকের পরিবর্তে যদি অন্য কোনো মানে যদি যাহোক একটা movie হতো না, সবাই একবারে যেত, তাও যেত সেটাই ঠিক আছে আমি জিজ্ঞেস করে নিচ্ছি একবার তাহলে।

হ্যাঁ hello হ্যাঁ, না সবাই তো বলছে এখনও অবধি যে যাবো, আমি তাও জিগেস করে নিলাম, যে ticket তাহলে দেখা হচ্ছে, এরকম ব্যাপার, বলছে হ্যাঁ যাবো ticket book করে নিচ্ছে কেউ এবারে বিগড়াবে না।

সেটাই আর এখন যথেষ্ট সবাই বড়ো হয়ে গেছে যে যার চাকরি বাকরি করছে তো বাড়ির দিক থেকেও আশা করছি কোনো problem হবে না, হ্যাঁ, সেইটাই না তবে তুই কি এটার trallor টা দেখেছিস?

আচ্ছা হ্যাঁ hello সেটাই প্রথম part টা তো খুবই ভালো হয়েছিল, আর এটায় কেমন কি ratings রয়েছে? আরে বলিস না first এ তো আমি একটু ভেবেছিলাম যে দেখ maximum তো সবসময় hall এ গিয়ে সব movie দেখাটা সম্ভব নয় time ও হয় না plus ইচ্ছেও করে না, সত্যি কথা বলতে আর বেকারও লাগে যে হ্যাঁ, সেই তো হ্যাঁ, ওই OTT তেই হচ্ছে হ্যাঁ, আর তো কিছুদিন wait করে গেলে তো OTT তে চলেই আসবে, এটাও তো তোর কিছুদিন পর চলে আসতো OTT তে আমি তো first এ ভেবেছিলাম যে ওটাই করবো। মানে যতক্ষণ না plan টা মানে ঠিক হয়েছিল আমি ভেবেছিলাম, আর তাও আফতার বলে একটা তাও ইচ্ছে ছিল যে না মানে hall এ গিয়ে দেখবো নয়তো ওই আর কি তারপরে তো মাঝখান থেকে এই plan টা হয়ে গেলো। উম সেটাই এক তো সবার সাথে দেখাও হবে Christmas টাও celebrate হবে, plus আফতার টাও দেখা হবে তুইই তো বললি এক্ষুনি আমি তো তোকে জিগেস করলাম যে কি ভালো লাগবে না hall এ সেটাই হম এইসব movie বল তারপরে মেঘ বল, মেঘটা দেখেছিস তো শারুখের? হ্যাঁ, সেটাই না এটা অবশ্য হ্যাঁ না না এটা অবশ্য যে যখন release হয়েছিল তখন হচ্ছে আমরা অবশ্য মানে অনেক ছোটো hall এ গিয়ে দেখলেও হয়তো বুঝতে পারতাম না কিছু আমরা হয়তো দেখে কাঁদতাম shark shark সেটাই

সেই তবে উম তুই ওই রেডি জিনওয়ালাটা দেখেছিস?

হ্যাঁ, প্রচন্ড cripy vice পাবি দেখবি first এ একটু দেখলেই প্রচণ্ড cripy plus হচ্ছে ওখানে কার্তিক আরিয়ান্স যা acting করেছে না, মানে fan হয়ে যাবি ওর। হ্যাঁ, আর মানে story টাও খুব ভালো, আমি তোকে বলছি না আমি হতে চাই না না story টা সত্যিকারের মানে এমন twist আছে না, তুই নিজেও ভাবতে পারবি না।

হ্যাঁ, হ্যাঁ ওটা তো মানে খুব সম্ভবত নতুন actress ও আগে একটা movie মনে হয় করেছে হবে হয়তো হ্যাঁ, তবে তোকে আর একটা movie suggest করছি। নাইট ড্রাইভ বলে একটা মালয়ালম বেরিয়েছে movie তোর আহ টেলিগ্রামের link টা পেয়ে যাবি, হিন্দিতে পেয়ে যাবি, হিন্দিটা পেয়ে যাবি, তো ওটাও দেখতে পারিস ওটাও খুব সুন্দর story টা thrilling এটাও thrilling হ্যাঁ, রাত্রি আশ্রম টা দেখেছিস তো? একটা সেটাই খুব সুন্দর মানে story টা এত ভালো, ওটা দিয়েই তো duplicate আহ কাঠপুতলি করলো। না না না, ওটা last টা একটু change করে দিয়েছে fighting বাইটিং scene গুলো ধ্যাৎ ওটা south এর মানে version টা দেখলে এটা তো মানে ভালোই লাগবে না।

হম হম হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাহ্

বাজে লাগে না না, তবে একটা যেটা হচ্ছে তোর এ OTT তে বল যেগুলো হচ্ছে তোর আহ এ তে bollywood বল বা বাংলা বল tollywood এর বল যেগুলো OTTreleased মানে এইগুলো অনেক এ আছে কিন্তু খুব ভালো TVweb series বল বা movie বল খুব ভালো ভালো আছে, মানে দেখ যাদেরকে হচ্ছে তোর এমনি film এ chance দেয় না, তারা অথচ OTT তে খুব ভালো acting করছে।

হম হম ওই জলদস্যু আচ্ছা super natural কোনো কিছু দেখা যায়। না না দেখবো, ওটা কোথায় দেখতে পাবো? আচ্ছা আচ্ছা আহ তাহলে তো তবে একেন বাবুর season টা দেখলি? হ্যাঁ আচ্ছা আচ্ছা detective হ্যাঁ, আসলে খুবই ভালো, মানে detective নিয়ে তোর comedian মানে comedy বলতে পারিস বা suspense ও আছে comedy ও আছে, মানে খুব ভালো একটা বাঙালি বাঙালি ভাব পাবি, সবথেকে বড়ো কথা plus এক হ্যাঁ, হইচই আহ তবে মানে sixth part টা অতটা ভালো লাগবে না, আর একেনবাবু movie টাও হয়তো যদি একেনবাবু মানে প্রথম series গুলো দেখিস আর তারপরে যদি একেনবাবু , movie টা দেখিস বা sixth part টা দেখিস ভালো লাগবে না কারণ cast change হয়েছে বলে, বাপিবাবু আর প্রমথ। তো এদের দুজন নামে এক দুটো character আছে তো আগে যারা ছিল তাদেরকে change হয়েছে বলে মানে ভালো লাগবে না অতটা নয়তো মানে story খুব ভালো। sixth season এর story টা তো খুবই ভালো, last অবধি মানে বোঝাই যাচ্ছিলো না যে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ না দেখতে পারিস খুব ভালো movie টা। হ্যাঁ হ্যাঁ টেলিগ্রামের link আছে, বললে আমি পাঠিয়ে দেবো আচ্ছা, আচ্ছা ঠিক আছে আমি তাহলে পাঠিয়ে দোবো।

ভালো লাগে না actual টা দেখলেই হ্যাঁ।

কেমন একটা লাগে হ্যাঁ বিশেষ করে যারা মানে ভয় পায় তারা ততো মানে হ্যাঁ, ভালো লাগে না, সেটাই

তাহলে তুই হোটেল ট্রাঞ্জলবেনিয়া দেখেছিস? সেই ঠিক হম হম হম আর উই আর দ্য মিলিয়ন্স?

হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারপর স্কুবিডু?

ভালো লাগে না, ওটা তো flop হয়েছিল তো, একটা বেরিয়ে গেছিলো, একটাই বের করে তোর থেমে গেছে flop হয়েছিল বলে হ্যাঁ সেটাই তবে এটা আহ টয়েস story টা তো দেখেছিসই হবে।

হ্যাঁ, তার আগে সেটাই আমি তো মাঝখানে ভাবলাম যে সব ওগুলোরও হয়তো যেটা দেখিয়েছিলো না এরকম vegetables গুলো কাটছিল, দিয়ে ওটা চলে গেলো হম হম

আচ্ছা, ওটা মানে ঠিক খেয়াল পড়ছে না, সেই না হ্যাঁ, সেইটাই না আগে cartoon অনেক ভালো ছিল এখনের থেকে। এখন তো মানে সেই আমি তো বলবো, আমি তো বলবো বাচ্চাদের ঐসব দেখানোর থেকে না দেখানোই ভালো, বাচ্চাদের মাথায় উল্টো-পাল্টা জিনিস চিন্তাভাবনা আরও ঢোকে।

সেটাই cartoon খুব কম দেখে, phone দেখে বেশি reels দেখে বেশি সেটাই না না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম একদম, আর তোকে আমি group টা তেও add করে নিচ্ছি, তাহলে তুইও মানে সবার সাথে কথা বলে নিতে পারবি হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম একদম ঠিক আছে, চল অনেকদিন পর কথা হলো বেশ ভালো লাগলো।

আমি উম কিছুদিন আগে একটা আহ বাংলাদেশের আহ নাটক দেখেছি যে নাটক টা আমার খুবই ভালো লেগেছে I ওটা একটা thriller horror এবং suspense আহ নাটকI যেখানে আহ আমি, একটা সুন্দর একটা horror movie র যেমন আহ একটা অনুভব অনুভূতি হয় সেটা feel করতে পেরেছি I একটা suspense সেটা তার মধ্যে ছিল, তো আমি এটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাইছি আজকে। প্রথমে দেখা যায় যে আমরা দেখতে পাই উম একজন ব্যাক্তি যে প্রেতাত্মা বা অশরিরি আত্মায় বিশ্বাসী নয় এবং সে যারা এইসমস্ত বিষয়ে বিশ্বাস করে তাঁদের ধারণাটাকে ভুল প্রমাণিত করে তো তেমন একজন ব্যাক্তি সে একটা জাগাতে তার গাড়িটাকে ঠিক করছিলো এবং সেখানে আরেকজন উপস্থিত থাকে একজন ব্যাক্তি যার বাড়িতে এই সমস্ত অলৌকিক ঘটনা ঘটছে বা অশরিরী আত্মার উপস্থিত হলে যেমন ঘটনা ঘটে সেই সমস্ত ঘটনা গুলো ঘটছে তো এই বিষয়টা যখন আলোচনা হয় তখন যে ব্যাক্তি অশরিরি আত্মাতে বিশ্বাসী নয় আসলে যে এই গল্পের নায়ক সে তাকে এটা বোঝাই যে আপনি যা কিছু দেখছেন আপনার বাড়িতে যা কিছু ভাবছেন এর কোনো কিছুরই,

সে যে গল্পের নায়ক তাকে নিয়ে তার বাড়িতে যায় এবং বলে আপনি কয়দিন আমাদের এখানে থাকুন তাহলে আপনি বুঝবেন যে আসলে এই ঘরে কোনো অশরিরি আত্মার উপস্থিতি আছে কিনা, তো যথারিতি সে তার বাড়িতে গিয়ে থাকা শুরু করে এবং সে ওখানে কিছুদিন থাকার পর প্রথম দিকে সে এটা বোঝায় যে তার বাড়িতে ওই বাড়িতে যা কিছু অশরিরি অশারীরিক কিছু ঘটছে তা সমস্ত কিছু সেই বাড়িটা পুরোনো হওয়ার কারণে ঘটছে সবার মধ্যে একটা hallucination হচ্ছে কিন্তু তার কিছু কয়েকদিন পর তার কয়েকদিন পর দেখা যায় যে ওই গল্পের character যে নায়ক যে প্রেত আত্মায় বা অশরিরি আত্মায় বিশ্বাসী নন এবং ওই বাড়ির মানুষদেরকে এটা বোঝাতে এসেছিলো যে এখানে কোনোকিছুই উপস্থিতি নেই. সেই ব্যাক্তিই ওই বাড়িতে অশরিরি আত্মা বা অলৌকিক ঘটনার দ্বারা ভয় পেতে থাকে এবং সবাইকে দেখায় যে এই বাড়িতে অশরিরি কর্মকান্ড ঘটছে এবং সে নিজেও ভয় পাচ্ছে এবং বাড়ির লোক এটা বিশ্বাস করে নেয় যে আমারা যেমন ভয় পাচ্ছি তেমনি এই ব্যাক্তিও ভয় পাচ্ছে অশরীরী আত্মা দেখে এবং দেখা যায় সেখানে একটি মেয়ে সেই বাড়িতে বাড়ির মধ্যে বিভিন্ন জায়গাতে তার ওলল অলৈকিক ঘটনা দেখিয়ে অশরীরী আত্মার তার যে সমস্ত ঘটনা গুলো হয়, সেগুলো দেখিয়ে সে সবাইকে ভয় দেখাচ্ছে। সে কোনো সময় রান্না ঘরে, কোনো সময় কারো bedroom এ, কোনো সময় বাড়ির বাইরে, এভাবে বিভিন্ন ভাবে সবাইকে ভয় দেখতে শুরু করে। এবং এই ভয় দেখানোর বিষয়টা এমনি ছিল যে যে কেউ যারা ওই বাড়িতে থাকছে তারা যেকোনো সময় এই সমস্ত ঘটনা দেখে সেই বাড়িতে আর থাকতে চাইবে না,

তো এই ব্যাপারটা হচ্ছে এরকম যে যে এখানে এসছিল তার ঐ বাড়ির লোকজনকে বোঝাতে যে ওখানে কোন অলৌকিক ঘটনা ঘটছেনা সে নিজেই এখন যেটা দেখাচ্ছে যে সে কি যে ভয় পাচ্ছে বা পেয়েছে এবং বাড়ির লোকজনও তা বুঝতে পারছে তো শেষ পর্যন্ত কি হয় দেখা যায় যে বাড়িওয়ালা যারা ছিল যারা বাড়িটা কিনেছিল,

তো সেই গল্পের যে নায়ক যে প্রেতাত্মা আহ কে অবিশ্বাস করে অশুভ আত্মা অবিশ্বাস করে সেও এটা বলে বোঝাই যে আমি ব্যর্থ আমি ভুল, আর এই বাড়িতে সত্যিই কোনো অলৌকিক ঘটনা ঘটছে, অশুভ আত্মা এই বাড়িতে আছে। তাই আপনাদেরকেও এই বাড়িটা ছেড়ে দেওয়া শুভ বুদ্ধি সম্পন্ন কাজ হবে। এই জন্যে তারা সেই বাড়িওয়ালা বাড়ি ছেড়ে চলে যায়, এবং দেখা যায় যে তার কয়েকদিন পর ওই বাড়ির সামনে একটা আমরা দৃশ্য দেখতে পায় যেখানে, ওই গল্পের মো main চরিত্র নায়ক যে মূল চরিত্র যে প্রেতাত্মাই বিশাসিক বিশ্বাসী নয় সে যেমন ওখানে এসে উপস্থিত হয়েছে তেমনি তার সঙ্গে, যে প্রেতাত্মা ভয় দেখাচ্ছিল যে মেয়েটি সেই মেয়েটিও তার সঙ্গে উপস্থিত এবং তার সঙ্গে আরেকজন ব্যক্তি উপস্থিত যে ওই বাড়ির মূল মালিক যার পৈতৃক সম্পত্তি কোনো কারনে সেটা বিক্রি হয়ে গেছিলো একজনের কাছে যারা ওখান থেকে চলে গেলো ভয় পেয়ে তাদের কাছে সে ব্যক্তি চেয়েছিল তাদের পৈতৃক সম্পত্তি, ওই ব্যক্তির কাছ থেকে কিনে নিতে কিন্তু সে বিক্রি করতে চাইছিলোনা তাই দেখা যায় যে এই পুরো বিষয়টা একটা সাজানো গল্প যেটা ওই উম main যে মালিক বাড়ির পৈতৃক সম্পত্তি যার সে এই বিষয়টি,

তো দেখা যায় আমরা তারা শেষ পর্যন্ত সাফল্য অর্জন করেছে এবং তারা সেই বাড়ির মূল মালিক যে সেও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে যে তোমরা খুব ভালো অভিনয় করেছো যার কারণ আমি আমার এই পৈতৃক সম্পত্তি ফিরে পেয়েছি। এ সমস্ত করে চলছে এমতা অবস্থায় দেখা যায় যে যখন শেষ দৃশ্য আমরা দেখতে পাই যে যে মেয়েটি অভিনয় করছিলো, যে এখন বাড়ির সামনে উপস্থিত তারা তিন জন গল্প করছে ওখানে একই সময়ে একই সময়ে ওই মেয়েটি আবার বাড়ির কোনো একটা ঘরের মধ্যে কোনো একটা বাক্সের মধ্যে বন্দি হয়ে আছে. তো এই দৃশ্যটা দেখার পর সবাই এখানে হতভম্ব হয়ে যায়, এই কারণে যে আমরা দেখলাম যে মেয়েটি বাইরে দাঁড়িয়ে গল্প করছে তার কাজ শেষ তার অভিনয়টা ভালো করেছে কিন্তু একই সঙ্গে, বাড়ির মধ্যে কোনো একটা বাক্সের মধ্যে ওই মেয়েটা কিভাবে উপস্থিত সে আটক পড়ে রয়েছে সে চিল্লাচ্ছে রীতিমত যে আমাকে বাঁচাও বের করো বের করো। তাহলে, আমরা এটা ধারণা করতে পারি যে আসলেই ওই বাড়িতে কি ভুত রয়েছে তা নাহলে বাক্সের মধ্যে বন্দি যে সে নিশ্চয় প্রেতাত্মা নয় বা ভুত নয়। আর যে এখন বাইরে সবার সঙ্গে রয়েছে কথপোকথন করছে আসলে কি সেই প্রেতাত্মা এটা একটা suspense তৈরী করেছে। এখানে হচ্ছে, গল্পটার দৃশ্য এখানে শেষ হয়ে যেত এই প্রেক্ষাপটে দেখা যায় যে আমরা বুঝতে পারি আসলে আমরা দেখতে পাই যে ওই বাড়িটাতে এতক্ষন ধরে যত অলৌকিক ঘটনা ঘটেছে, যেটাকে তারা যেটাকে ওই গল্পের মূল চরিত্র ভেবেছিলো যে আমারি partner যে আমার সঙ্গে অভিনয় করছে সে হয়তো এই ভুতের ভয় গুলো দেখাচ্ছে অনেকে ঘটনা ঘটাচ্ছে কিন্তু আসলে কিন্তু সে ঘটনা গুলো মানে সত্যিতেই ঘটছিল ওখানে হয়তো সে ভয় পাচ্ পাওয়ার অভিনয় করছিলো কিন্তু আসলে সেই প্রেতাত্মা ভয় দেখাচ্ছিল। কিন্তু সে হয়তো এটা ভাবছিলো যে সে আমার অভিনয়ে করছে আমার সঙ্গে কারণ সে আমার partner তাই যত গুলো ওখানে ভয়ের ঘটনা ঘটে যেটাতে উম main চরিত্র যে সে ভয় পাই, যে ওখান দিয়ে ভুত নেই বলে বিশ্বাস করাতে এসেছিলো আসলে সে সত্যিকারের ভুতই দেখছিল বা সত্যিকারের আত্মাকেই দেখছিলো কারণ আর, সেই দৃশ্যে এখন যে মেয়েটার সঙ্গে আছে যাকে সে নিজের partner মনে করছে এই অভিনয়ের আসলে সে প্রেতাত্মা ওই বাড়িরআরেকজন মূল চরিত্রে ছিল অভিনয় করার জন্য সে আসলে ওই বাড়ির কোন একটা ঘরের সেই ঘরের মধ্যে কোনো একটা বাক্সের মধ্যে আটকা পড়ে আছে এই গল্পটা খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে। এই গল্পটা আমরা প্রত্যেকটা বিষয়ে দেখি আমরা রীতিমতো শিহুরে উঠবো ভয় পেয়ে এমন ভাবে ভয় দেখানো হয়েছে গল্পটাতে কিন্তু last এ এতো সুন্দর একটা twist দেখা হয়েছে যেখানে দেখা হয়েছে দেখানো হয়েছে যে, তার বাড়ির মালিক তার বাড়িটা ফিরে পেয়েছেন তারা সবাই success সফল্য অর্জন করছে এটা করতে পেরে কিন্তু আসলে সে বাড়িতে প্রেত্মাতার উপস্থিতি আছে এটা প্রমাণিত হচ্ছে এবং আমরা দেখবো যে আগামী দিনে এইযে চম্পা house যে নাটকটা এর পরবর্তী একটা পর্ব আমার পেতে পারি। যেখানে দেখা হবে যে, আসলে যে ঘরের আহ ঘরের মধ্যে কুটরে বন্ধি আছে সে আসলে কে আর যে বাহিরে আছে যে তারা সাফল্য অর্জন করেছে বলে মনে করছে তারা আসলে কে। তো,

সাত নং দৃশ্য এবং যে এখানে আহ মেয়ে চরিত্রে অভিনয় করেছে এই গল্পে ভুত যে তো সে হচ্ছে এলিজাবেথ তো আমরা দেখতে পাই যে গল্পটা অত্যন্ত সুন্দর এবং আমি এটা খুবই উপভোগ করেছি এবং রীতিমতো আমি ভয়ের scene গুলো দেখে দৃশ্য গুলো দেখে ভয় ও পেয়েছি। তো এই জন্যই বলব আমার কাছে চম্পা house এর যে দ্বিতীয় পর্ব সেটা আমি অ অপেক্ষায় আছি সেটা কবে আসবে এবং আমি চাই দ্বিতীয় পর্ব আসুক কারণ আমারও, জানার প্রয়োজন আছে আসলে গল্পটা তে last এ কি ঘটেছে সবার শেষে কি ঘটতে চলেছে আসলে কি গল্পের যে main চরিত্রে অভিনয় করেছে বুঝতে পারবেন যে ইনার সঙ্গে একজন প্রেতাত্মা রয়েছে। সে কি আসলেই বুঝতে পারবে নাকি সে তা বুঝতে পারবেনা। আর যে ঘরে পুতুলের মধ্যে বন্দি হয়ে আছে সে কি আসলেই ওখান থেকে বেরোতে পারবে কি না এটাই আমাদের, পরবর্তী পর্বে দেখার বিষয় আমি আশা করি গল্পের নির্মাতা এ বিষয়টি আবার তুলে ধরবে আমাদের সামনে এবং নতুন একটি পর্ব নিয়ে সে হাজির হবে। তো আজকে আমি যে,

হ্যাঁ রবি দি পরীক্ষা হয়ে গেছে সমস্ত কাজ কম শেষ করে ফেলেছি এবার ভাবছি কিছুদিনের জন্য বেড়াতে যাব ৷

সে তো তোমার কথা শুনেই বুঝতে পারা যাচ্ছে আমারও কদিন আগে খুব ঠান্ডা লেগে ছিল কিন্তু পড়াশোনা চাপের জন্য আমি শরীরটা ভালো যাচ্ছিল না দিদি ৷ হ্যাঁ আমি দেখেছি পরীক্ষা শুরু হওয়ার অনেকদিন আগেই আমি দেখেছি আমার তো কিন্তু দারুন লেগেছে ৷ আরে জানাবো কি করে তোমাকে তারপরে তো আমার পরীক্ষা শুরু হয়ে গেছিল ৷ হ্যাঁ সেটা করাই হতো আর বলো না আমি যখন পড়াশোনা করতে গিয়েছিলাম তখন আমার বান্ধবীরা সবাই দেখেছে আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতো কিরে দেখলি ছবিটা কিন্তু দারুন না দেখলে খুব খুব খারাপ হয়ে যাবে দেখ তাহলে তোর ভালো লাগবে আমি বললাম বেশ সবাই যখন এত করে বলছে ছবিটা খুব দারুণ করেছে তখন আমি আর লোভ সামলাতে পারলাম না দিয়ে একদিন রাত্রিবেলায় চুপিচুপি করে ৷ মায়ের চোখে আড়াল দিয়ে চোখ ছবিটা দেখেই নিলাম ৷ যত সম্ভব মনে হয় রাজ চক্রবর্তী বলে যে পরিচালক সেই লিখেছে ৷

উনি যে এত সুন্দর পরিচালক কি বলবো তোমাকে এর আগেও তো অনেক ছবিতে সুন্দর সুন্দর গল্প লিখেছেন আমার না খুব ভালো লাগে এই পরিচালকের প্রত্যেকটি মানে প্রত্যেকটি ৷ ওনার ছবি দেখতেই আমার ভালো লাগে ৷

তারপরে যত movie টা দেখতে শুরু করলাম তত বুঝতে পারলাম যে না ছবিটা সত্যিই খুব সুন্দর হ্যাঁ দিদি প্রত্যেক মানে, প্রত্যেকটা গানই অসাধারণ মানে কোনটা বাদ দেয়া যাবেনা ৷ হ্যাঁ দিদি সত্যি মানে ছবি তা এত মানে অসাধারন হয়েছে হয়েছেন না প্রত্যেকটা মানে মুক্ষম যে অভিনেতা তা সেও কিন্তু দারুণ অভিনয় করেছে ঐতো গো কিন্তু হ্যাঁ বাবাইদা ৷

হ্যাঁ আবার তো ধারাবাহিকও করতো আগে কিন্তু উনার যে ঠিকই বলেছ সত্যি আমি না ভাবতে পারিনি যে প্রথমে মনে হয়েছিল যে কি বাবা কোন অভিনয় করবে এ কেমন দেখতে সত্যি তারপরে যখন আমি ছবিটা দেখলাম ৷ কি বলবো তোমাকে অসাধারণ অভিনয় ছিল? ঽ একদমই ঠিক বলেছ এই ছবিটা এত মিষ্টি এত সুন্দর গল্পটা তৈরী যে মানে উনি যে এত সুন্দর ভাবনা চিন্তা নিয়ে তৈরী করেছেন সত্যিই উনি বলেই পারেন বলো ৷ হ্যাঁ তো দিদি আমারও কিন্তু ওই জায়গাটা একটু খারাপ লেগেছিল কারণ শুভ শ্রী এই যে পরিণীতা হয়েছিল তার কিন্তু বড়ই মনটা ভেঙে গিয়েছিল তখন তো বেশ এ আমার খারাপ লাগছিল মনে হচ্ছিল ৷ হ্যাঁ আর বোধহয় আমি ওই ছবিটা দেখবোই না তারপরে দেখলাম ছবিটা শেষ করেই ফেলি তারপর যখন শেষের দিকটা গেলাম তখন মনে হল যে না ছবিটা সত্যি না দেখলে ভুলই করতাম ৷ একদমই ঠিক বলেছ প্রত্যেকটা ছবিতে এরকম অভিনয় আমরা প্রায় ই দেখতে পাই কিন্তু এই ছবিতে আমরা যে এত সুন্দর একটা নানা রকম উন্নত ধরনের অভিনয় দেখতে পাবো সত্যিই এটা ভাবার বিষয় ৷ হ্যাঁ গো দিদি তোমাকে তো বলতে ভুলে গেছিলাম হ্যাঁ তাদের কিন্তু তাদের সত্যি বন্ধুর অভিনয়টা সত্যিই দারুণ করেছে আমার খুব ভালো লেগেছে এতো ভালো, ওরা বন্ধু কি বলবো? কি মিল ওদের মধ্যে ৷ হ্যাঁ দিদি ওটাও দেখেছি। আমার তো খুব মজা হচ্ছিল যে চুরি করে কখনো এরকম কাজ করা যায় বলো হ্যাঁ তুমি জানো এই cinema টা মানুষের মানে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে ৷ আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে জানো শুভশ্রীর কোন চেহারাটা আবার যখন সে কর্মস্থালিতে যখন নতুন যোগদান করবে না তারপরে যখন তার মধ্যে আস্তে আস্তে একটু একটু করে উন্নতি শুরু হবে ৷ আমার কিন্তু সেইটা বেশি ভালো লেগেছে একদমই ঠিক বলছো ঐরকম তো চুল বাঁধা মানুষের উঠেই গেছে কেউ তো আর বাঁধেই না কিন্তু শুভশ্রীকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে ৷ আচ্ছা বেশ তুমি পাঠিয়ো আমি দেখব কিন্তু জানো তো ঔঽ বাবাইদা যে মা ছিল না যে লাবনীগো বুঝতে পেরেছ উনি কিন্তু উনি কিন্তু মায়ের অভিনয় অসাধারণ করেছে ৷ ঠিক বলেছ গো একদম চোখ দিয়ে জল বার করে দিয়েছে, এত সুন্দর অভিনয় ৷ আর এদিকে তুমি এমনিতেও ধরো cinema টা করেন কিন্তু জি বাংলা বলে একটা টেল ধারা বাহক মানে একটা এ টেলিভিশন আছে ওখানে তো উনি হামেশাই ধারাবা৷হিক অভিনয় করেন আমি তো মাঝে মাঝে ৷ মাঝে মাঝে দেখি মা রা যখন টেলিভিশন দেখে তখন দেখা যায় উনার অভিনয় কিন্তু আমার বড়ো ভালো লাগে খুব ভালো অভিনয় করেন উনি আমিও মাকে বলেছি যে তোমাকে আমি ছবিটা TV তে লাগিয়ে দেবো তুমি দেখো মানে ছবিটা এত অসাধারণ করেছে পরিবারের সাথে বসে দেখার মত মানে ধারাবাহিক cinema টা করেছে বল ধারাবাহিক গুলোতো একবারে বাজে করে দেয় শুধু একই গল্প একই জিনিসপত্র দেখায় কি আর বলব যাক আমার এই সে তো আমার কিছু বলার নেই মা দের ধরো ওইটাই ভালো লাগে দেখতে

আর আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আর কি ভালো লেগেছে তোমার এই ছবিতে আর কোনো দৃশ্যটা দেখে তোমার ভালো লেগেছে আচ্ছা তোমার ওই জায়গা টা খুব ভালো লেগেছে বলো সে তো ঠিকই বলেছ আমি না প্রথমে তো ছবিটার গল্পটা বুঝতেই পারছিলাম না তারপরে যখন শেষের দিকে ওই ওই জায়গাটা আছে না যেখানে তোমার সেই বাবাইদার চিঠিটা দিয়েছিল সেই চিঠিটা পড়বে দিয়ে তোমার খুব কান্নাকাটি করবে ছাদে গিয়ে ওই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে হ্যাঁ এইটা কিন্তু তুমি ঠিক বলেছ যদি আগে চিঠিটা যদি পড়ে ফেলতো তাহলে সত্যিই এটা হতো না বাবাইদা মারা যাওয়ার পরে ওর মনে পড়ে যে চিঠিটা পড়তে হবে হ্যাঁ দেখ দাগ না কাটলে বল তুমিও এত সুন্দর মনে রাখতে তুমি আমাকে দেখ moviecinema দাও কত সুন্দর আর আমিও তোমাকে বলতে পারতাম না সত্যিই দেখো কি অসাধারণ একটা পরিচালক এত সুন্দর গল্পটা তৈরি করেছে

আমি তো মাঝে মাঝে ওই ছবির সমস্ত গানগুলি শুনি জানো আমার তো খুব ভালো লাগে এত সুন্দর গান এত সুন্দর সুর কি বলব তোমাকে

হ্যাঁ ঠিকই বলেছ আমি ভাবছি আর একবার দেখব আমার না একবার দেখে মন ভরে নি গো হ্যাঁ আর এখন তো আমার পরীক্ষা হয়ে গেছে এখন তো আমি ফাঁকা আছি তাহলে একদিন তুমি আর আমি একসঙ্গে বসে ভালো করে দেখব